কিলারটার একদিকে রয়েছে একটি থাম্বা এবং দরজাটা খোলা রয়েছে সামনে ঘাস রয়েছে প্রচুর আর পেছনে বড় বড় গাছও রয়ে --

একটি দরজা ইট দিয়ে ঢেকে গেছে এবং বাড়িটির সামনে প্রচুর ইট বেরিয়ে রয়েছে এবং আকাশটা বেশ ভালোই মেঘলা।

এবং সবকটি লোক পেছন ফিরে সেই স্টেজের দিকে মুখ করে বসে আছে ঘড়ে ভালোই আলো-ও রয়েছে ।

এই ছবিটাতে প্রথমেই দেখতে পাচ্ছি একটি লোকের মূর্তি রয়েছে। মূর্তির মাথায় ছাতা রয়েছে ।